পাহাড়ি এলাকায় ঘুরতে আমরা সবাই খুব ভালোবাসি।

কিন্তু লোহার গেট । ঝড় বৃষ্ট--

আমাদের কোন সমস্যা হলে আমরা এখানেই যাই।

এই শিল্প সবাই বাড়িতে বসে বানায়।

আমরা এই স্কুল থেকে শিক্ষা লাভ করি।

এখানে ছোটদের টিকিট দশ টাকা বড়দিন টিকিট বিস টাকা।

এটি একটি পুরনো প্রাচীর বিভিন্ন কালার দিয়ে সেটি--

পাশে উপস্থিত এই পার্ক - এ অতি সুলভ টিকিট এই পার্ক - এ আমরা সবাই ঘুর--